এখানে কোন ফাংশন আছে। এইজন্যে আহ এইখানে দুটা চেয়ার আছে ফুল দিয়ে সাজা আছে।

এই যে দামা ছেলা আছে ছেলাগুলা কাছে বিস্কুট রাখা আছে পার্লে জি । এখানে কটা লোক বসে আছে চেয়ার -এ ও তারাকে দিছে আ-আ কিছু লোক ফোন দেখছে কিছু লোক হেলে আছে। একটা পোস্টার দিয়া আছে।

অনেক রকম বাস আছে ব্লু কালার সাদা কালার লাল কালার ।

এটা একটা খেজুর গাছ না কি গাছ বঠে আরও নানা রকমের গাছ আছে বড় বিল্ডিং আছে বিল্ডিং -এ --

একটা বড় পাথর আছে। পাথর এর মূর্তি আছে দমা ।